c ++ এ friend function এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
friend function
এটি উদাহরণের সাহায্যে করব
tutorial অনুসরণ করতে
ubuntu os সংস্করণ 1110
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
friend ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করি
আমরা জানি যে প্রাইভেট ডেটা class বাইরে অ্যাক্সেসযোগ্য নয়
এটি অ্যাক্সেস করতে friend ফাংশন ব্যবহার করি
একটি friend ফাংশন class member ফাংশন নয়
friend ফাংশন ইনভোক করা যেতে পারে
এতে passed করা argument তার object হিসেবে ব্যবহার করা হয়
এখন friend ফাংশনের ঘোষনাকরণ দেখি
এখানে friend keyword ব্যবহার করা হয়
আমরা return _ type then
function _ name হল ফাংশনের name
তারপর arguments class _ name এবং object হিসেবে pass করি
একটি উদাহরণ দেখি
ইতিমধ্যে editor code লিখেছি
আমি এটি খুলবো
in program addition অপারেশন সম্পাদন করব
আমাদের file name frndডট cpp
এখন code ব্যাখ্যা করি
iostream হিসাবে এটি আমাদের header file
std namespace ব্যবহার করছি
এরপর frnd class ঘোষিত করেছি
private হিসাবে ভ্যারিয়েবল a এবং b ঘোষিত করেছি
public হিসাবে একটি ফাংশন input ঘোষিত করেছি
আমরা ইউসারের থেকে input নেই
compute হিসাবে এটি friend ফাংশন
এখানে আমরা class _ name frnd এবং class object f1 হিসাবে passed করেছি
class বন্ধ করি
এখন friend ফাংশন ব্যবহার করে class প্রাইভেট মেম্বর frnd অ্যাক্সেস করতে পারি
compute ফাংশন ব্যবহার করছি
in addition অপারেশন সম্পাদন করব
ভ্যারিয়েবল a এবং b যোগ করি
এবং value ফেরৎ দেই
এখানে f1 ব্যবহার করে nonmember ফাংশনে প্রাইভেট ভ্যারিয়েবল অ্যাক্সেস করি
এটি আমাদের main ফাংশন
আমরা f হিসাবে frnd class object তৈরী করি
এরপর input ফাংশন call করি
এখানে compute ফাংশন call করে argument হিসাবে f pass করি
compute ফাংশনে f হিসাবে argument passed করেছি
এটি pass by value method ব্যবহার করে করা হয়
f f1 এর ভ্যালুতে passed করা হয়েছে
এটি আমাদের return statement
এখন program execute করতে
keyboard ctrl alt এবং t একসাথে টিপে terminal window খুলুন
এখন লিখুন g++ স্পেস frnd ডট cpp স্পেস o স্পেস frnd enter টিপুন
লিখুন: dot slash frnd
enter টিপুন
enter the value of a and b
আমি 8 এবং 4 লিখব
প্রদর্শিত output হল
the result is: 12
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষেপে in tutorial শিখেছি friend function উদাহরণস্বরূপ friend int compute class name frnd এবং object f1
এখন সংখ্যার বর্গ এবং ঘনক নির্ণয় করতে একটি program লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি